এবং রুম টিতে রয়েছে একটি সুন্দর খাট।

রাস্তার পাশে রয়েছে অনেক বড়ো অনেকগুলো বড়ো বড়ো গাড়ি।

সামনে একটি সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছে।

এবং অনেক বড়ো বড়োগাছও দেখা যাচ্ছে।

এবং মাঠটির চারপাশে রয়েছেঅনেক বড়ো বড়ো গাছ দিয়ে ঘেরা।

এবং ট্যাক্সি -টি একটি কোনায় দাঁড়িয়ে আছে ।

একটি সুন্দর রাস্তা দেখা যাচ্ছে।

এবং অনেক সুন্দর ছোট ছোট টেন্ট দেখা যাচ্ছে।

এবং দেখে মনে হচ্ছে জলাশয়ের জলটি অতীব সুচ্ছ।

এবং রাস্তাটির একপাশে রয়েছে একটি ইন্ডিয়ান অয়েল এর পেট্রল ।

প্রয়োজনীয়ও সামগ্রী বিক্রি হতেও দেখা যা--

এবং তার বাইরে একটি মানুষ দেখা যাচ্ছে।